handi যেখানে খুশি নেয়া যাওয়া যাই ওই laptop তাকেও carry করতে হয় না তো দরকার পড়ল keyboard attch করে নেওয়া যাই ও iPad হচ্ছে এখন best opsan ipad এর থ্রু দিয়ে সব কিছু হইয়া যাই না তো কেন বেকার বেকার হেবি বেকার অটুট একটা হেবি laptop carry করবে সবাই সেটাই তবে tab ভালো যদিও collety যদি কোনো apple এর তো দিয়ে সব কিছু হইয়া গেল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

তো কারোর না করার থাকে তো tab দিয়ে everything is possible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

একটা USB jack কেন তিন হাজার টাকায় কেন দুহাজার টাকা হ্যা ওটা তিনি জন্যই apple না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

সেটাই এখনি পুরোনো iphone ওর গুলো পাওয়া যাবে হা তিরিশ চল্লিশ হাজার তাকাই কিন্তু নতুন model এখনো সত্তর আসি একলাখ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 আর সেই একটা একটা প্রতি বছর একটা একটা series বেরোচ্ছে তো series এ বেরোচ্ছে একটা iphonar iphone টাও its of yhe foll of the enovisan কিন্তু তারপর থেকে আর কিছুই দেখায় যায়না সেটাই ও ওহ আর কি মানে একজিনিস বেচাই রাখে বা ঐই iphone iphone নামে চলা যেইরকম সালমান খানার movie নামে চলে

লোকে apple apple করে লাফাচ্ছে আর এই করছে মানে ওটা এখন একটা brand সিম্বলে হইয়া গেছে laptop macbook বলুন কাজ করে শান্তি ও আছে হা ম্যাক সেটা আছে সেটা আমি মানছি সেটা আমি অস্বীকার করছি না কিছু limitation ও আছে macbook এর যে একদোম limitation কিছু নেই সে রকম ব্যাপার না but over the time you know how to leave it কিন্তু still there are lot of limitation মানে সেইটা আর একটা হচ্ছে এতটাও expensive সবসময় ভয় লাগে যে কিছু হয়ে গেলো কিছু হয়ে গেলো তো সেই জিনিস মানে apple সবচেয়ে বোরো limitation হচ্ছে নিজের ইচ্ছে মতো ওয়েস্ট চেঞ্জ করা যায়না যেমন আমার lap top এ আমি লিনাক্স করে রেখেছি তো লিনাক্স এ আমার কোনো vairas টেনশন নেই আমি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 ডোমেইন এ কাজ করেছে যারা না লিনাক্স তা আগে আর এখন না না আগেকার লিনাক্স আগেকার লিনাক্স আর এখন কার লিনাক্স এর ভেতরে ওমেক পার্থক্য ও তফাৎ আছে আগে কার লিনাক্স মানে সেই লাগ

যেইটা normal windows এ করা যাই কিছুই normally লিনাক্স এ করা যাই এখন আর সেই জিনিস তা নেই লিনাক্স এর নাম শুনলেই লোকে ভয় পাই যে কি আছে না আছে but সেইটাই একেবারেই pop of miss conseotion even একটা মানুষ windows থেকে mac এ যখন save করছে তো তখন ওই tik flot of time to cop miss consepsion মানে ওই টা we set মানে কারণ হচ্ছে mac এ আ প্রতিটা জিনিস different in compersion to that of been ঠিক আছে চলো আমার একটা call আসছে আমি আবার পরে connect করছি আপনাকে ঠিক আছে ভালো লাগলো একদিন বাড়ি এসো না অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি

একদিন বাড়ি এসো তোমায় এসো আড্ডা মারা যাবে হ্যা হ্যা তো এখন ঐখানেই থাকছো তো যেখানেই আগে ছিলে হ্যা হ্যা আর কোথায় যাবো রাজা বাজারেই আছো তো না রাজার হাটে আছি

ok চলো tata সালাম আলাইকুম আহ পারভেজ ভাই কেমন আছেন? জি আল্লাহামদুল্লিয়া ভালো আছি আপনি কেমন আছেন হোসেব সাব হ্যাঁ হ্যাঁ আল্লাহামদুল্লিয়া ভালো আছি আহ আপনার দিন কাল আমার দিন কাল তো ভালোই যাচ্ছে কিন্তু একটু বেশি বিভিন্ন রকমের সম্যসা আছে তার মধ্যে একটা সম্মো হলো আমাদের পাঠ্য পুস্তক নিয়ে হচ্ছে ঠিক আছে হ্যাঁ এটা একটা খুব current এই issue আর কি এবং আমি তো actually বই টয় টা study করা media থেকে যা জানতে পারসি জানছেন আরকি আপনি কি পত্রিকা থেকে পরে জানছেন না আহ social network থেকে জানছেন social network নেই আমি actually এখন আমি পত্রিকাতে আহ আপনার কিছু ইসলামের সঙ্গে ইসলামে ইসলামের আমাদের ধর্মের সঙ্গে কিছু বিষয় আছে এটা নিয়ে ঝামেলা আছে সঙ্গে সঙ্গে শিক্ষার বিষয় আছে একটু ঝামেলা আছে সঙ্গে সঙ্গে একটু spelling mistake ও আছে আহ এগুলোই কিছু কিছু ছোট ছোট বিষয়টা অনেক অনেক সময়ে বড়ো করে দেখানো হচ্ছে বিষয় actually বড়ো ও আছে

আমরা তো একটা জিনিস কে বড়ো করতে পছন্দ করি আমি হ্যাঁ এ এ আবার আহ দেখা যাচ্ছে নিজেস্ব research এর আহ করে যেকোনো তত্ত্ব দিয়া হবে এটার ওপ তত্ত্ব না দিয়ে

যে এ এ হ্যাঁ এটা তো যারা করছে তারা স্বীকার ও করছে তাদের একটা defensive একটা উত্তর আছে defence করতে এই ভাবে যেই লাইন কটা copy করেছে national geography website থেকে সেগুলো প্রাত খুব elementary একটা কথা বার্তা পরিবেশ নিয়ে কথাবার্ত্তা বলতে গেলে এই সব কথা এমনি আইসা পরে ওটার জন্য আমার আবার credit দেয়া বা বা terrorism এ পরবে এইটা তার মাথায় ছিল না কিন্তু দুঃখ জনক এটা যে google translator দিয়ে

আহ ওই যে education আহ তার আমরা যেটা দেখেছি এবং শুনে এসেছি আহ যে কোনো বিষয়ের যদি আলোকপাত করা হয় সেটার পেছনে কিন্তু একটা research দরকার থাকা আহ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 google translator থেকে একদম translate করে বইটি একদম পাঠ্য পুস্তকে নিয়ে আসছে যেটা খুব মান হীন একটা আহ ও ও ও বই এর হইসে এই বই থেকে আসলে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 অবসই একটা নিয়ম এটা আপনি ঠিক বলছেন এরকম যে আমরা একেকজনের সঙ্গে কথা হইলো যে কত পাস করছে interview rate তখন বলতেসে আমি আমার আমার ছেলে মেয়ে দেড় কি বলবো আমি পরীক্ষা দি নাই

তাহলে এরকম অনেক তাই অবস্থা

আহ সেই তো তখন বুঝতেসে না তো সে যখন আহ higher education শেষ করবে তারপর সে জ্ঞান এর level টা যখন আসবে সে যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি যেটা শিখে আসছি ভুল শিখে আসছি বা বোরোতে যেটা সেখান হয়েছে সেটা ভুল সেখান হয়েছে তখন কিন্তু সে একটা হিনমন্নতায় ভুগবে আরকি যে হ্যাঁ আমাদের education level টা কত পড়ছিলো আরকি যেই জিনিসটা আমার সব থেকে বেশি ই লাগছে মানে খারাপ লাগছে বিষয়েটা

আপনি বললেন একটা topic গবেষণা করে দিতে হয়ে

টা একটা topic যদি গবেষণা করে দিতে হয় আমরা একটা শিক্ষা নীতি পুরা choice করে ফেটেসি এটার পেছনে কি গবেষণা আছে এই seven eight এর বইতে লেখা আছে পরীক্ষা মূলক ভাবে পরীক্ষা মূলক ভাবে আমরা কি gunie-pig নাকি আমাদের এ এ এ ছেলে মেয়েরা একদম gunie-pig পরীক্ষা মূলক ভাবে হ্যাঁ হ্যাঁ যে যেটাই বলতে পারি যে education level তা অনেকটা মান হীন হয়ে যাচ্ছে যে এ আহ একটা student যে নিজেকে মনে করতেসে আমি পরীক্ষা মূলক আহ চালাচ্ছে মানে এটা ঠিক আছে কি বেঠিক আছে সেটা হচ্ছে আমি পড়াশোনা level শেষ করলে report যে এটা বেঠিক

এর শিক্ষা মুল্লক যদি না হয়ে যদি সেই মুখস্ত বিদ্যাই চলে যায় level সবের দুই দুই এক হতে এলো

আগের টা হয়ে যাওয়ার পর পরের টা পারবেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবং এই যে student রা হচ্ছে বের হবে তারা কিন্তু মনে করবে যে আমাদের কে দিয়ে পরীক্ষা মূলক হয়ে করা হয়েছে যেটা ভুল ছিল কি সঠিক ছিল সেটা আমাকে দিয়েই test করা হয়েছে মানে আমি

হ্যাঁ আমি একটা সময়ে পরে যে আহ দেখলাম কি ভুল শিখে আসছি এই ভুল আহ শেখার পর পড়তে পারবো না আরকি student তো সেই এক পর্যায়ে তো বাড়তে পারবে না তাইনা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 এইভাবে আমরা এই জিনিসটা recover করবো কিন্তু আমাদের recover ধারণা cared এর আপনারা onlinec এ class করলে তাদের semester fee ঠি সবই আদায় করে নিচ্ছে private university লে তো লাগেই এগুলো public university দের তো প্রতিযোগিতা করতে হয় student দের করোনা তে দুই বছর makeup করে দিয়েছে কিন্তু আমাদের private public আহ university plus এর বিষয় কোনো ই নাই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

আমাদের যেটা আপন বলছিলেন total education system এর ওপরে কোনো আহ road map নাই আঁ এটা কিন্তু আমরা প্রতিনিয়ত feel করছি মানে আমরা নিজেদেরকে শিক্ষিত হিসাবে পরিচয় দিচ্ছি আহ কিন্তু আহ ultimately আমরা যে শিক্ষাটা নিয়ে বোরো হচ্ছি সেটার পেছনে আসলে কতটা আহ হু মানে একটা roadway ছিল বা guideline ছিল বা এটা নিয়ে কতটা research ছিল এটা নিয়ে এখনো প্রশ্নর আহ সম্মুখীন হয়ে আছে পুরো system তাই আপনি কি মনে করেন মানে সসো clear কোনো stal clear কোনো আমাদের ইয়ে নাই নাই আমরা জনগনের কি বুঝবো আমরাই বুঝি সব এরকম অবস্থায় না তো শুনলাম SSC পরীক্ষাও সে দেবে এটাও এটাও কি জন্যে ওঠা বন্ধ সেটা জানা আমাদের দায়বদ্ধতা নেই আমাদের কাছে কোনো তারা যাই করবে আমরা সেটাই মেনে নিবো যে BSC নিয়ে বলছিলেন আহ যে এটা একটা পরিবেশ হবে এটার কোনো impact থাকবে না পরবর্তী জীবনে একেবারে কিন্তু যত হটওকারী তুমি তখন কিন্তু autopass করলে না আপনি তাহলে এটা প্রতারণা হয়ে গেলো না যারা এই SSC টে গ্রামের অনেক result ই তো আপনার হালকা দেয় তাদের যাই হোক

আহ থাকার কারণে তাদের এই SSC তে চরম বড়ো একটা মানে observation বলে পারো হ্যাঁ সেটা বল সেটা আপনি ঠিকই বলেছেন আহ যে আমার কাছে একটা জিনিস মনে হইছে যে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত মানে education এর যে complete guidlines বা education নিয়ে যে একটা serious issue এবং এটা নিয়ে যে একটা national issue dia dialogue হওয়া উচিত এটার একটা অভাব আছে আপনি কি মনে করেন আমার এত দিনে তো চোখে পরে না সেই তো আমাদের actually আমরা যা পেয়েছি আমরা ওরকমই হয়ে থাকছি যারা আছে বিক্রমনি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 এরা এরাই এই রকম বলতাম যে plus আমাদের তার level কিন্তু অনেক ইয়ে education level অনেক নিচে ছিল সে মানে degree তাই কিছু এটা আমি তাকে ছোট করার জন্য বলতেছি না যাদের education আছে তারা তাদের জ্ঞান ও আমাদের কাছে প্রশ্ন বিদ ও মনে হয় তাহলে বলতে পারেন আমরা বেশি বুঝি তারপরে বলুন কি করতেসেন

মানে সব তো আমাদের অনেক ক্ষতি করে দিয়েগিয়েছে হম আহ সেটা আমরা দেখছি আর কি পরবর্তীতে হ্যাঁ যে UPSC আসলো আবার বাতিল ও হয়ে গেলো আহ বেপার তা হয়ে গিয়েছে যে আহ এরকম পাঠ্য পুস্তকের এবং আহ education system দুই তিন বছর বছর পর পর change হলে আমরা তো একটা যোগা খিচুড়ি মার্কের বিষয়ে পড়ি ওতা হত এই বিষয়ে পড়ি হু সেটাই আহ প্রাথমিকে আমরা কলি শিখি গুন ভাগ যোগ বিয়োগ অ আ ক খ এগুলো মধ্যে তুমি তুমি নতুন কিছু নেই এগুলো তো শিখতেই হবে এগুলো মতো একই জিনিস

এটাতো এটা নিয়ে এতো পরীক্ষার কি আছে হ্যাঁ সেটাই আহ আমার কাছে ইটা আসলে আহ আহ যেই আহ বেপারটা সব সময়ে আহ হয়ে মনে হচ্ছে যে এটার থেকে আসলে করণীয় কি বা আমরা সংলোচনা ও করার পাস পাশি eduction এর total system টা কে develop করতে চাইলে বা এই সম্যসা থেকে উৎরাইতে চাইলে আহ কাছে যেটা মনে হয়েছে যে একটা National-dialogue হওয়া উচিত এবং সংসদে এইটা নিয়ে কথা বলা উচিত এবং সংসদে এইটাই নিয়ে শুধু eduction system নিয়েই আহ একের পর এক session চলা উচিত যে এরকম একটা আহ eduction system system টা সর্বসন্মত্ত ক্রমে এবং সার্বিক দিক থেকে গ্রহণ যোগ্য এই রকম একটা system যেটা আমি আজকে চালু করছি যেটা আগামী বিশ বছর এটাই থাকবে আমাদের তো মনে হয় এরকম এ একটা আহ ই হতে পারে আপনি কি মনে করে এই আপনার ধারণা আপনার চিন্তা ভাবনা করা ভালো লাগছে এরকমই হওয়ার উচিত মানে inclusive হইতে হবে কোনো কিছু বাদ দেয়া যাবেনা আমাদের একটা সবে inclusive এ আমরা সবাই কে incorporate করবো নিয়েই এটা আমাদের কে এই জিনিসটা আগামীতে হবে এবং এই যে কথা উঠতেছে যে এই কিছু কিছু আহ বই এর ভেতরে কথক করা হচ্ছে এই ইসলাম বিদেশি কিছু বিষয়ে চলে আছে আহ এই গুলো কোনো হচ্ছে এখুন আহ একটা জিনিস বইতে কত টুকু আহ এ involve করা হবে বা সংযুক্তকরা হবে এটা আগের থেকে অন্তত একটা National-dialogue হওয়ার উচিত পরবর্তীতে মানে একটা student শিখতেও সে আর একদিক থেকে বিতর্কক চলছে এইটা যেন আহ বন্ধ হয় আর কি আমার তো সেটাই মনে হলো আমার মনে হয় যে যে আমার মনে হয় যে school-teacher দেড় একটা বড়ো অংশগ্রহণের দরকার ছেলে দেড় জন তাদের মোটা মোট নেয়ার জন্য তাদের সঙ্গে বস উচিত কি না

plus এর মিও লগ যে আবার আমরা কোন কোনো দেশের দরকার study থাকলে যাই এই দেশে এই pattern এর মধ্যে উন্নতি করছে এই তো দুই number আগাবো আমরা তো অনেক কিছুই নকল করি কিন্তু ভালো কিছু নকল করলে তো আমাদের সম্যসা নেই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 আবার তো আপনার শিক্ষা নিয়ে গবেষণাতে Japan যেই শিক্ষা চালু আছে সেই শিক্ষাই modern যুগে আমরা আগামীতে পারি

ভালো লাগলো আহ পরে এ যেকোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার হ্যাঁ একটু বিস্তারিত আলোচনা করা হবেআজকে রাখি আসসালামু আলাইকুম। ওয়াআলাইকুম আসসালাম। আমি ভালো আছি তুই কেমন আছিস বল। এই চলছে তুই কেমন আছিস বল

না রে কিছুই হচ্ছে না তো তুই তো জানিসই সব কিছু তুই কি করছিস বল।

কি good news বল বল শুনি। বাঃ ভাই heavy খবর দিলি তো সত্যি তো এই খবরটা শুনে খুবই ভালো লাগলো

আমি সত্যি তোর এই খবরটা শুনে খুবই খুশি তুই excited খুব, তোর কথা শুনেই মনে হচ্ছে। হম বুঝছি একটা ভালো

হম ভালোই তো সব কিছু ভালোই কাটলে হলো তুই তো জানিস হ্যা আমার খবর

আমার good news আর কি এখন পর্যন্ত তো good news আসে নি, দেখা যাক কবে আমার good news টা আসে আমি এরকম তোকে call করে জানাতে পারি। এখনো চলে যাচ্ছে, পড়াশোনা তো করেই যাচ্ছি। তুই তো একটু আগেই বললি এখন কার চাকরির বাকরির খবর কি দেখা যাক আমার এরকম কত দিন হয়, এখনো তো তোর চাকরির exam গুলো দিয়েই যাচ্ছি।

সত্যি আজকে তোর এই খবরটা শুনে খুবই খুশি হলাম যে আমাদের একজনের মধ্যে কেও তো ভালো ভাবে একটা কোনো job পেলো দেখা যাক আমরা কবে পাই।

হ্যাঁ একদম খুবই খারাপ ব্যাপার এটা

এই তো চলছে আমার বিষয়ে আর কি বলবো বল আমার তো সব কিছুই মানে এখনো বলার মতো তো কিছুই নেই বুঝ~ বুঝলি একদিন হবে

বাঃ congratulations তা চাকরি বাকরি তো পেয়ে গেলি আমাদের খাইয়ে দাইয়ে যাবি না নাকি না কি তার আগেই চলে যাওয়ার plan করছিস? হম তো treat দিবি না এতো একটা ভালো good news আমাদেরও যখন পাবো আমরাও দেবো। হ্যাঁ চেষ্টা তো চালিয়েই যাচ্ছি, একটা হওয়ার ইচ্ছা আছে সব exam ই তো হিসেব মতো দিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু না হলে এবার private job সরকারি না পেলে এবার private এই করতে হবে আর কি করা যাবে বল এতদিন তো try করছি ও বাবা মা না চাইলে নিজে নিজে খুঁজে নিতে হবে আর কি করা যাবে বল হম এটাই তো বলছি আরে কারোর না কারোর family তে যদি মানে first কেও করে থাকে বা family তে করতেই থাকে তো কিছু না কিছু ভাবে জোগাড় লাগিয়ে হয়েই যায় first শুরু করতে গিয়েই তো এতটা problem মানে এতটা struggle ছোট থেকে এতো পড়াশোনা করে বাবা মার এতো টাকা খরচা করে যদি ঠিক ঠাক সময় এসে যদি একটা ঠিক চাকরি বাকরি না পাওয়া যায় তো কি হবে বল তখনি তো

হম সবাই ভালো আছে, তুই তো এলি না কতদিন, বাবা মা বলে তোর কথা একদিন আসিস ঘুরে যাস যাওয়ার আগে বোনটাও বড়ো হলো তো বোন কে দেখবি। হ্যাঁ রে literally আনেকদিন পরেই কথা হচ্ছে হিসাব মতো তোর সাথে তো অনেকদিন পরে হিসাব মতো কথা হচ্ছে ভেবে দেখতে গেলে তো কতদিন হয়ে গেছে মানে আমার group এ সবার সাথেই প্রায় কথা হয়ে তোর অন~ তোর সাথেই অনেকদিন পরেই প্রায় কথা হচ্ছে, তুই ব্যস্ত মানুষ আমাদের আর মনে পরবে বল।

কত মানুষের job গিয়েছে, কত মানুষের job গিয়েছে এসেছে তারপর তোর আমাদের life টা কিভাবে suffer হলো আমাদের life টা কিভাবে নষ্ট হলো আমরাই বুঝছি তো জানিস তো। যে আমাদের মানে সব certificate গুলো কে লোক কি রকম ভাবে treat করে সেই জন্যই তো আমরা এতটা suffer করছি না।